যেখানে ছেলে মেয়েরা ঘুরতে যায় নৌকা বিহার করে ।

এটাই কোথায় সেটা জানা নেই তবে পরিবেশটা খুব ভালো।

সামনে সুন্দর দুটি বুদ্ধ মূর্তি রাখা।

এটি একটি-ই মিনি বাস । সাতশো নবব্বই। খুবই ভালো-ও বাস পরিসেবা দেয় এরা।

পিছনে সবুজ গাছের সারি দেখা যাচ্ছে। খুবই মনোরম পরিবেশে এই ছবিটি তোলা হয়েছে।